এটি একটি হাইওয়ে । এই হাইওয়ে -এর--

এই জায়গাটার থেকে অন্য জায়গায় পৌঁছানো যায়।

এটি একটি বাস স্টপ যেখানে বিভিন্ন--

খাতা সামগ্রী জিনিস পাওয়া যায়।

এবং এই মন্দিরে তিনটে পান্ডা থাকে।

যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লাইট ।